নাজিরপুর বি.ও. পিন সেভেন থ্রী থ্রী ওয়ান থ্রী থ্রী ।

এটি একটি মসজিদ এটি সাদা এবং নীল রঙের মসজিদ ।

এই পরিবেশে একটা বড় বিল্ডিং ।

বাইক বাস ।

এটি গঙ্গারামপুরে অবস্থিত এখানে লেখা আছে গঙ্গারামপুর মুনিসিপলিটি ।